অনেক রকমের গাড়ি ঠেলা সাইকেল সব চলছে ।

পাথরের বানান এ দিবার আছে দিবারার ধারতে এগো ঢুকবার জন্য গেট আছে।

সাইড এ একটা সুখা ঝুড়ি আছে। উধারে একটা লম্বা পের আছে। আর ওপর চড়বার জন্য সিঁড়ি আছে। বড়ো সিঁড়হি।

দুইতল্লা হোটেল আছে। আর হোটেল টার নাম বটে রেস্ট্রুরেন্ট মশলা জুম । হোটেল সিলভার

একটা ঘর আছে এটি দুতলা বটে। আর বাহিরে একটা পোস্টার লাগাই আছে গেটটাতে।

বড়ো বড়ো ওধারও ঘর আছে। বড়ো বড়ো-ও পের আছে লম্বা লম্বা। আর গাড়ি আছে--